বিল্ডিংয়ের নীচে একটি ব্যাঙ্কও দেখা যাচ্ছে।

রুম -টি মনে হচ্ছে বাইক -এর শোরুম ।

দোকানটা সুন্দর করে সাজানো আছে।

এইখানে দেখা যাচ্ছে একটা গার্ডেন ।